এখানে উম দেখতে পাচ্ছি অনেকগুলো মিস্টি আইটেম ।

উম-ম এখানে দেখা যাচ্ছে একটি বেশ সুন্দর একটি দোকান আ দোকান আছে এক দুটি ওদিকে কি সুন আর গাছপালা সাজানো আছে।

মেশিন টি হুম খোলা রাখার ব্যবস্থা করছে এবং একটা দাদা আছে এখানে বসে ওই দাদুর কাছ টা বেশ বিশেষ মনোযোগ দিয়ে দেখাশুনো করছে।

একটি দাদা আছে ভু উম ভু একটি দাদা আছে যিনি বাইক -এ করে উহম না শহরের মাজালি কি সুন্দর যাচ্ছে দিয়ে গাছপালায় ভরা জলে জঙ্গলপূর্ণ একটি জায়গা।

জাগাটা কোনো একটি অনুষ্ঠান বা কিছু একটা হবে বলেই মেন বুঝতে পারছি এটা দেখে।